এখানে একটি দোকান রয়েছে যেখানে অনেকগুলি--

আমনে কিছু মানুষ আছে।

এখানে নীল রঙের একটি বড়ো টেবিল রয়েছে।

আরো কিছুজনের স্কুটিও -ও রয়েছে অনেকগুলো।

বা নদীও রয়ে থাকতে পারে।

একটি গ্যাস সিলিন্ডারও রয়েছে।

অনেকগুলো উপ-অনে-অনেকগুলো লাইট দেখা যাচ্ছে।

এবং কয়েকটি মানুষ উপস্থিত আছে।

যেখানে বইপত্র উম আ আ ফেভিকুইক আরও অনেক কিছু রয়েছে।

যার মাঝ ভেতর কিছু মানুষ রয়েছে।

এখানে একটি জিম দেখা যাচ্ছে।

সামনে একটি বড় ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

এখানে একটি রুম দেখা যাচ্ছে।

জিনিসপত্র রয়েছে গ্যারেজটি টিনের তৈরি।

এখানে আমরা একটি বাজারের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে কিছু মানুষ রয়েছে।

এই কিছু মে অনেক মেশিন রয়েছে ফ্যাক্টরিতে।

এখানে কিছু মানুষ উপস্থিত রয়েছে এ--